নীচে প্রচুর মানুষের আ উপস্থিতি যেখানে।

হবে ইতি আসবে রান্নাও হতে পারে অথবা।

যার কাজে ব্যবহৃত হয় তাকে এখানে সাদা--

পার্ক করা হয়েছে এখানে বিভিন্ন কোম্পানির--

আ পার্কিংলটে পার্ক করা হয়েছে।

আ মাটি ভরাত করে ভিতরে।

কাঁচা অবস্থায় রয়েছে।

উপরের ছবিতে একটি নদীর ওপরে একটি ব্রীজ রয়েছে।

আহ খোলা আকাশে অনেক মেঘের--

অ পানির ব্যবস্থা করা হয়েছে।

প্র্যাক্টিস করা হয় এইখানে।

এ দোকানতি কিসের দোকান থিক বোঝা যাচ্ছে না।

দোকানের ভিতরে অ্যা কিসের দোকান।

হতে পারে এটি কোনো একটি সোসাইটি

উপরের ছবিতে একটি কনস্ট্রাকশন সাইডের ছবি দেখানো হয়েছে।

ছবিতে একটি দরজা লক্ষ্য করা যাই এবং--

আ শিক্ষা প্রতিষ্ঠান অথবা সরকারি প্রতিষ্ঠানের হতে পারে।

আ সরকারি প্রতিষ্ঠানের সামনে এভাবে পতাকা উত্তোলন করা হয়।

উপরে এই ছবিটিতে একটি রেলওয়ে স্টেশনের --

কিছু হ্যান্ড ওয়া আছে।

ছবিটিতে বিভিন্ন রকমের জুতা দেখা যাচ্ছে কাপড় দেখা যাচ্ছে।

নীচে একতি দোকানও রয়েছে মুদির দোকান।

আঃ জিমে মানুষ যেইসব প্রয়োজন।

বিদ্যালয় লক্ষ করা যায় পিছে সামনে--

আহহ ভবনটির চারিপাশে।